এবং পাহাড়ের উপরেও কিছু মানুষ উঠে রয়েছে--

একটি স্টেজ দেখা যাচ্ছে। স্টেজ টির মধ্যে কিছু মেয়ে বসে দাঁড়িয়ে আছে--

এবং দূরে একটি সাদা রঙের ওয়াল ও দেখা যাচ্ছে।

তার মধ্যে মুনে হচ্ছে নীল রং এর নকশা করা রয়েছে।

পাহাড়ের গায়ে গাছ পালা রয়েছে বোঝা যাচ্ছে--

মাঠটির মধ্যে কিছু পেতে একটি ভদ্র মহিলা বসে আছেন।

সামনে বেশ ভিড় দেখা যাচ্ছে মনে হচ্ছে এটা কোনো বাজার হতে পারে একটি রাস্তাও দেখা যাচ্ছে --

এবং একটি প্রাচীরও দেখা যাচ্ছে।

একটু দূরে-এ একটি ব্যাগ ঝুলছে কিছু স্ট্যান্ড -এর উপরে--

এবং এই রুম টি বেশ বড় মনে হচ্ছে দূরে মনে হচ্ছে কালো কালো কিছু আরও রয়েছে।

দেওয়াল গুলি ফুল দিয়ে বেশ খুব সুন্দর করে সাজানো--

আশেপাশে বেশ ঘনজঙ্গলের মতো রয়েছে।

ঘরটির ওপরের দিকে বেশ কয়েকটি লাইট দেখা যাচ্ছে।

ওড়না টাইপ -এর কিছু একটা আছে ।

এবং কিছু গাছের মধ্যে লাইট লাগানো রয়েছে লাইট -গুলি কালারিং ।

চ অনক লোক চেয়ার টেবিলে বসে রয়েছে দাঁড়িয়ে রয়েছে।

তীব্র আলোর লাইট দেখা যাচ্ছে।

আর একটি বিল্ডিঙ -এর দরজা বন্ধ রয়েছে সাটার --

কিছু লোক লাল রঙের গেঞ্জি ও হলুদ রঙের প্যান্ট পরে দাঁড়িয়ে আছে--

সামনে একটি বাস রয়েছে। বাস -এর মাথায় অনেক লোক বসে রয়েছে --